যেখানে দেখা যাচ্ছে একটি বেশ বড় বিল্ডিং ।

একটি কারেন্ট এর সুইচবোর্ড রয়েছে। এবং পিছনে দেখা যাচ্ছে একটি পাখা রয়েছে এবং নীচে দেখতে পাচ্ছি একটি চেয়ার রয়ে--